অনেক ডিজাইন ভাবে ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে সেখানে ডোর আছে জালানো ভালো ভালো জিনিস।

যেকোনো মনে হয় প্রোজেক্টের কাজ করছে বা কোন জিনিস তৈরি করতেছে।

দুটো ছেলে বসে আছে এবং সবাই জিম করতেছে।

নাপিতের দোকানটা নতুন দোকানটা খুব ডিজাইনের।

স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে তার বাইরে একটি দোকান রয়েছে।

সেই বেসিন -টাতে অনেক ভাবে টাইলস লাগানো আছে।

সেখানে একটি গার্ড রয়েছে গার্ডটা এইখানেই বসে আছে।